এই ছবিটিতে দেখানো হচ্ছে একটি ছেলে জিম -এ এসে জিম করছে। ছেলেটি একটি লাল জামা একটি জিন্স -এর প্যান্ট আর একটা সাদা বুট পরে আছে-এ।

দেওয়ালেতেই সুইচ বোর্ড পাশে খয়েরি রঙের একটা দরজা দেখা যাচ্ছে।

তাতে অনেক এ.সি. লাগানো আছে ঘর গুলোর সামনে অনেক গাছ দেখা যাচ্ছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটা বড়ো গঙ্গা। গঙ্গার মধ্যে নৌকা বোট দেখা যাচ্ছে গঙ্গাতে অনেক মানুষ স্নান করছে হাঁটছে ।

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটা দোকান।